আফগান হানাদারদের সাথে একসাথে লড়াই শুরু করে যার ফলে ভারতে লুন্ঠিত মূল্যবান জিনিসপত্র ফিরে আসে শিখ ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য এবং সেরা দিক হলো এটি।

শিখ প্রথম মোঘল ও আফগান হানাদারদের পরাজিত করেছিল লাইনা কে আহম্মদ শাহ দুররানি যিনি শিখদের বিরুদ্ধে প্রবলভাবে ছিলেন এবং শিখদের নির্মূল করার জন্য ছিলেন, সতেরোশো সাতান্ন খিষ্টাব্দে হিন্দুস্থান আক্রমণের সময় দিল্লি যাবার পথে কিছুক্ষন লাহোরে অবস্থান করেছিলেন। তিনি অমৃতসর শহর লুন্ঠন করেন ভেঙে ফেলা শহরের ভবন গত্র করেন। এর আক্রমণের সময় অমৃতসর শহরে ইনচার্জ জামাল খান কর্তৃক শ্রী দরবার সাহেব দিকে অপবিত্র করার খবর। পবিত্র হ্রদ বুন্নাই যখন বাবা দীপসিং জি শ্রী দমদমা সাহেব কালওয়ান্ডি সাবতে গিয়েছিলেন নিজের জায়গায় পৌঁছে তিনি মনে মনে অসহ্য যন্ত্রনা অনুভব করলেন। যারা শ্রী দরবার সাহেবের পবিত্রতাকে লঙ্ঘন করেছে তাদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন আদ্দি। আশেপাশের শহর ও স্থানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিভিন্ন শহর থেকে অগণিত সিং বাবাজির নেতৃত্বে পবিত্র মন্দির রক্ষা করার জন্য উপস্থিত ছিলেন। এভাবে দল ও খাস সংখ্যা অগণিত হয়ে গেলো। বিয়াস নদী পার হয়ে সিং দের দল মাঝের অঞ্চলে প্রবেশ করে

সিং দের পুরো দল প্রভুর পবিত্র মন্দিরে প্রার্থনা করেছিল এই শহর থেকে বেরিয়ে এসে বাবা দীপসিং জি একটি রেখা আঁকলেন এবং বলেছিলেন যে যারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত তাদের এই লাইনটি অতিক্রম করা উচিত। যারা শহীদ নয় তাদের এই লাইন অতিক্রম করা উচিত নয়। সে ফিরে যেতে চায় সমস্ত সিং রা চিৎকার করে লাইন পেরিয়ে অমৃতসরের দিকে যেতে লাগলো

পরান তারান থেকে দশ কিমি দূরে অবস্থিত বহাল ওয়াদ গ্রামে গিয়ে বাবাজি তার সিংহ দের দলের সাথে যুদ্ধের জন্য শত্রুর সেনা বাহিনীকে চ্যালেঞ্জ করেছিলেন। এই স্থানে গুরুদোয়ার লালকা সাহেব নির্মিত হয়েছে। বহাল ওয়াদের বাবা জাহাং খানের মুখোমুখি হন জাহাং খানও গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারেন যে শিখরা তাকে আক্রমণ করতে আসছে। এই খৱৰ শুনে জাহাং খানতার সহকারী আকাই খানকে শিখদের আক্রমণের নির্দেশ দেন। দেওয়া জাহাং খান নিজে ঘোড়ায় চড়ে সৈন্যবাহিনী নিয়ে অমৃতসর শহরের বাইরে বহাল ওয়ারের জায়গায় পৌঁছেন। যেখানে শিখ ও আফগানদের সংঘর্ষ হয় আফগানরা সিং দের প্রতিহত করতে পারেনি, তারা সিং দেড় সামনে মাঠ থেকে পালিয়ে যায়। এটি ছিল জাহাং খান এর সহকারী আকাই খাঁ, যিনি

এই যুদ্ধে সিং রা ধীরেধীরে আফগানদের ধাক্কা দিয়ে অমৃতসর শহরের উপকণ্ঠে গেটের কাছে গুরুদুয়ার রামসার সাহেবের কাছে পৌঁছে যায় বাবা দীপসিং জি আঠেরো সেরের কাছে দুধারী তলোয়ার শত্রুদের করে ঘুমাচ্ছে স্বপ্ন দেখতে দেখতে তারা এগিয়ে যাচ্ছিলো এতে তারা গুরুতর আহত হয় আগফান শত্রুর সেনাপতি আমান খান এগিয়ে এসে বাবাজিকে আক্রমণ করেন।

যার কারণে বাবাজির তার ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। বাবাজির মাটিতে পরে গেলো লাশ, এক সিং বাবাজির ধড়ের কাছে তার হাত জোর করে প্রার্থনা করলেন বয়স এক ধরণ সিং কাহো বাচান তুমহারা দীপসিং যাহিহো। তারপরে আত্মকুড়ি দেওয়া সাহসী যোদ্ধা বাবা দীপসিং জি র দেহটি কুঠিতে এসেছিলো। এবং তিনি তার বাম হাতে তার পবিত্র সীসা রেখে যুদ্ধ করতে থাকেন। তার তলোয়ার নিয়ে সখীন্দর সিং হরি মন্দর সাহেবের মন্দিরে পৌঁছান। বাবাজি এখানে পৌঁছে অনেক পাঠান ও আফগানকে হত্যা করেছিলেন। এভাবে ঘামাসানের যুদ্ধে আফগান সেনাপতিদের হত্যার সাথে সাথে আফগান বাহিনীর মনোবল ভেঙে যায় এবং

শহীদ হন সিং সতেরোশো সাতান্নো খিষ্টাব্দে সচোখণ্ড শ্রী হর মন্দর সাহেবের সুরক্ষার জন্য শহীদ হওয়া সিং দের স্মরণে গুরুদার মঞ্জি সাহেব দিওয়ান হলের কাছে একটি প্লাটফর্মে নিশান সাহেব ঝোলানো হয়। সেই প্লাটফর্মে কিছু সিং দের নাম খোদাই করা আছে। বাবা দীপসিং জি, শহীদ হাত জোঠেদার, বাবা বলবন্দ সিং জি শহীদ জোঠেদার বাবা হীরা সিং জি শহীদ জোঠেদার, বাবা গন্দা সিং জি শহীদ জোঠেদার, বাবা লেহেনা সিং জি শহীদ জোঠেদার

জীবন উৎসর্গ করেছেন এভাবে বাবা দীপসিং জি তার সঙ্গী সিং সচোখণ্ড শ্রী হর মন্দর সাহেবের অপবিত্রতার জন্য এবং ধর্ম ও জাতির

অত্যাচারীদের কাছে থেকে প্রতিশোধ নিতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। শাহাদাত বাবা দীপসিং জির শাহাদাত মন্দির গুরুদার নাঙ্গসর সাহেবের কাছে, যেখানে আজ গুরুদার যা শহীদ গণ বাবা দীপসিং জি সজ্জিত হরমন্দির সাহেবের অনুষ্ঠানে, যেখানে বাবাজি বোনকে অর্পণ করেছিলেন সেখানে একটি পবিত্র স্থানও রয়েছে। গুরুদ্বারা সাহেব শুভমান বাবা দীপসিং জির সেই দুই লাইনের খণ্ড সেই অকাল তক্ষক সাহেবের অস্ত্রাগারে সংরক্ষিত ছিল, যা প্রতি সন্ধ্যায় ভক্তরা দেখতে আসেন। থ্যাংক ইউ।